এইখানে ছবিতে দেখা যাচ্ছে এইখানে একটা ইনস্টিটিউট আছে যেটা হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি

ছবিতে দেখা যা এই ছবিতে দেখা যাচ্ছে একটা মাছ দোকান । যাবতীয় সব রকম মাছ এইখানেই বিক্রি হয় ।

লাইন দিয়ে বা টিকিট কিনেও ঘুরতে আসে অনেকজন পিকনিক স্পট -এর মতন জায়গা আছে । ছবি তোলার মতো জায়গা আছে ।

এইটা একটা মাঠ যতটা দেখে মনে হচ্ছে । এইখানে লোকজন বসে আছে খেলা দেখার জন্য বা এইটা ফুট বল খেলার মাঠ আছে । এখন ফুট বল খেলা হচ্ছে না তো লোকজন বসে আছে ।

ফুট বল দেখছে ও অন্য কিছু দেখছে ।

লাইব্রেরি -তে বই পড়ার জন্য বই নেয়ার জন্য টাকা দিয়ে বানাতে হয় । সরকারি লাইব্রেরি -তে সেটা লাগে না ।